যেখানে প্রচুর পোল্ট্রি দেখা যাচ্ছে।

এখানে একটি খোলা পরিবেশ দেখা যাচ্ছে।

বিশাল এক ধান খ্যাত দেখা যাচ্ছে।

দূরে কিছু পাহাড়ের মতো দেখা যাচ্ছে।।

এখানে একটি দোকানের অভ্যন্তরীণ ও বহির দৃশ্য দেখানো হয়েছে।

রাস্তার মাঝখানে কালো হলুদের একটি বর্ডারের মতো রয়েছে।

তারা হয়তো খেলছে বা হাঁটছে।

যার মধ্যে একটি কালো রঙ্গের মাছ ও একটি লম্বাটে সাদা মাছ স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে।

এখানে অফিস চেয়ারে বসে একজন ব্যক্তি কিছু কাগজে বা ফাইলে টেবিলে রেখে লেখালেখি করছেন।

ভবনটিতে নীল রঙের একটি সাইনবোর্ডে এস_বি_আই কথাটি লেখা আছে।

দরজার সামনে একটি ঘন্টা দেখা যাচ্ছে।

একটি আয়না আছে আয়নাতে মানুষগুলো প্রদর্শিত হচ্ছে।

সামনে নো পার্কিং চিহ্ন দেখা যাচ্ছে।

বিভিন্ন আকার ও ডিজাইনের টবে রাখা নানা ধরনের গাছ আছে।

দুটি জানালায় পর্দা দেওয়া রয়েছে।

দোকানটির মেঝে-এ সাদা রঙের টাইলস বিছানো আছে।

ওয়ালটি সাদা ও নীল রঙের।

রাস্তার মাঝখানে একটা টুল প্লাজার মতো রয়েছে।

এই ছবিটিতে সারি সারি করে রাখা মহেন্দ্রা টায়ার দেখা যাচ্ছে।

ছবিতে ধর্মীও ও সাংস্কৃতিক উৎসবের একটি দৃশ্য দেখা যাচ্ছে।

আর সামনে কয়েকজন মানুষ ও একটি সাদা রংয়ের গাড়ি দেখা যাচ্ছে।

মেঝেতে সাদা টালস বিছানো আছে।

এটি একটি মোটরসাইকেল বা ইস্কুটার দোকানের ভিতরের দৃশ্য।

তার পরনে সবুজ রঙের টিশার্ট এবং কালো ট্রাউজার ।

কিছু পাথর ঝুলে আছে গুহার ভেতরে আলো সল্পতা রয়েছে।

ট্রাকটিতে একটি সারভিং কাউন্টার আছে।

এখানে একটি বাঘ দেখা যাচ্ছে।

এখানে লেখা আছে হোটেল দেবদত্ত।

এখানে কয়েকটি ভবন দেখা যাচ্ছে।